এই যে ছবিটা দেখা যাচ্ছে এটি একটি শপিং মল এর ছবি। এখানে সমস্ত মুদিখানার দ্রব্য অর্থাৎ আমাদের যা প্রয়োজনীয় চায়ের পাতা বিস্কুট কেক আহ দুধের প্যাকেট চাল মশলা সমস্তকিছু পাওয়া যায়। শপিং মল থেকে সকালে শপিং করি।